লিব্রিঅফিস সিএএলসি এ শীট নিয়ে কাজ করা সংক্রান্ত কথ্য টিউটোরিয়াল এ স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখব160 সারি ও কলাম যোগ করা এবং মুছে ফেলা শীট যোগ করা এবং মুছে ফেলা শীট এর পুনঃনামকরন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
আসুন একটি স্প্রেডশীট এ কিভাবে সারি এবং কলাম যুক্ত করতে হয় টা আলোচনার মধ্যে এই টিউটোরিয়াল শুরু করা যাক
পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলটি খুলুন
কলাম এবং সারি এক এক করে অথবা একসাথে যুক্ত করা যায়
স্প্রেডশীটে একটি সারি বা একটি কলাম যোগ করতে প্রথমে সেই সেল কলাম বা সারি নির্বাচন করুন যেখানে আপনি নতুন কলাম অথবা একটি নতুন সারি যুক্ত করতে চান
উদাহরণস্বরূপ পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইল এ প্রথম সারির যেকোনো স্থানে ক্লিক করুন
যে সেল এ কস্ট লিখিত আছে সেটিতে ক্লিক করুন
এখন মেনু বারের ইনসার্ট বিকল্প ক্লিক করে রোস ক্লিক করুন
দেখুন নির্বাচিত সারির উপরে একটি নতুন সারি যুক্ত হয়েছে
একইভাবে একটি নতুন কলাম যোগ করার জন্য মেনু বারের ইনসার্ট বাটনে ক্লিক করুন এবং কলাম্নস ক্লিক করুন
দেখুন নির্বাচিত সেল কলামের আগে একটি নতুন কলাম যুক্ত হয়েছে
এখন আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
যদি আপনি কলাম এর নির্বাচন তার সংশ্লিষ্ট অক্ষর এ অথবা সারির নির্বাচন সেটির সংশ্লিষ্ট সংখ্যাত়ে ক্লিক করে করে থাকেন তাহলে একটি নতুন কলাম বা সারি যোগ করতে রাইট ক্লিক করুন এবং যে ড্রপ ডাউন মেনু প্রদর্শিত হচ্ছে তার থেকে ইনসার্ট কলাম্নস বা ইনসার্ট রোস বিকল্প বেছে নিন
অথবা একটি সেল এ ক্লিক করে সেটি নির্বাচন করুন
তারপর রাইট ক্লিক করে ইনসার্ট বিকল্প নির্বাচন করুন
আপনি এইরকম একটি ডায়লগ বক্স দেখতে পাবেন
একটি সারি বা কলাম যোগ করতে এনটায়ার রো বা এনটায়ার কলাম্ন বিকল্পটি নির্বাচন করুন
একসাথে একাধিক কলাম বা সারি যোগ করার জন্য প্রথম সেলটির উপর বাম মাউস বাটন চেপে ধরে প্রয়োজনীয় সেলগুলি জুড়ে টেনে আনতে হবে যাতে প্রয়োজনীয় কলাম বা সারি গুলিউজ্জ্বল হয়ে যায়
এখানে চারটি সেল উজ্জ্বল হয়েছে
নতুন সারি বা কলাম যোগ করতে যেকোনো একটি আলোচিত পদ্ধতি অনুসরণ করুন
আমরা নতুন সারি যোগ করতে চাই
সুতরাং নির্বাচন এর উপর রাইট ডান ক্লিক করুন এবং ইনসার্ট বিকল্প নির্বাচন করুন
এরপর সম্পূর্ণ সারি বিকল্পটি নির্বাচন করুন
ওক বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন নির্বাচিত সারিগুলির প্রথমটির উপরে চারটি নতুন সারি যুক্ত হয়েছে
এরপর আমরা শিখব কিভাবে এক বা একসাথে একাধিক কলাম মুছে ফেলা যায়
একটি একক কলাম বা সারি মুছে ফেলার জন্য প্রথমে যে কলাম বা সারিটি আপনি মুছে ফেলতে চান সেটি নির্বাচন করুন
উদাহরণস্বরূপ যে কলামে লন্ড্রি লেখা আছে আপনি যদি সেটি মুছে ফেলতে চান তাহলে প্রথমে সেই কলামের একটি সেল এ ক্লিক করে সেটি নির্বাচন করুন
এখন সেল উপর রাইট ক্লিক করে ডিলিট বিকল্পর উপর ক্লিক করুন
একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে যার শিরোনাম ডিলিট সেলস
এখন Shift সেলস ইউপি বিকল্পটি ক্লিক করুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
দেখুন সেল টি মুছে গেছে এবং এর নীচের সেল গুলি উপরে উঠে এসেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখন শেখা যাক একাধিক কলাম বা সারি কিভাবে একসাথে মুছে ফেলা যায়
উদাহরণস্বরূপ যে সারিতে লন্ড্রি লেখা আছে সেটিকে মুছে ফেলতে প্রথমে সেই সেল টি নির্বাচন করুন যাতে সেটির ক্রমিক সংক্যা অর্থাৎ ৬ আছে
এখন ওই সেল এর উপর মাউসের বাম বাটন টিপুন এবং সম্পূর্ণ সারি জুড়ে সেটিকে টানুন
অথবা যে সারিটি মুছে দেওয়া হবে সেটির সারির নম্বর উপর ক্লিক করুন
সম্পূর্ণ সারি উজ্জ্বল হয়ে গেছে
সেল এর উপর রাইট ক্লিক করুন এবং তারপর ডিলিট বিকল্পর উপর ক্লিক করুন
একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে যার শিরোনাম ডিলিট সেলস
এখন Shift সেলস ইউপি বিকল্পে ক্লিক করুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
দেখুন সম্পূর্ণ সারি মুছে গেছে এবংনিচের সারি উপরে উঠে এসেছে
একইভাবে আপনি সারির পরিবর্তে কলাম নির্বাচন করে কলাম মুছে ফেলতে পারেন
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
একটি শীট এর মধ্যে একাধিক সারি এবং কলাম যোগ করা এবং মুছে ফেলার পদ্ধতি শেখার পর এখন আমরা শিখব কিভাবে ক্যালক এ শীট যোগ করা এবং মুছে ফেলা যায়
ক্যালক এ একটি নতুন শীট যোগ করার কয়েকটি উপায় আছে
আমরা সেগুলি এক এক করে শিখব
সব পদ্ধতির জন্য প্রথম ধাপ হল যে শীট এর পরে নতুন শীট যুক্ত করতে চাইছেন সেটি নির্বাচন করুন
এখন মেনু বারের ইনসার্ট বিকল্প এ ক্লিক করুন ও তারপর Sheet এ ক্লিক করুন
একটি ডায়লগ বক্স খুলে গেছে যার শিরোনাম ইনসার্ট শীট
এখন বর্তমান শীট এর পর একটি নতুন শীট যুক্ত করতে রেডিও বাটন এ আফতের কারেন্ট শীট নির্বাচন করুন
নামে ক্ষেত্রে আমাদের নতুন শিট এর নাম হিসেবে শীট 4 দেখা যাচ্ছে
এই নাম কম্পিউটার নিজে থেকে দেয়
আপনি চাইলে এটির পুনরায় নামকরণ করতে পারেন
এখন ওক বাটন এ ক্লিক করুন
দেখুন বর্তমান শীট এর পর একটি নতুন শীট যুক্ত হয়েছে
একটি নতুন শীট যোগ করার অন্য একটি পদ্ধতি জানা যাক
ক্যালক উইন্ডোর নীচে বামদিকে বর্তমান শীট ট্যাবের উপর ডান ক্লিক করুন এবং ইনসার্ট শীট বিকল্পটি নির্বাচন করুন
আপনি শীটের অবস্থান সংখ্যা ও নাম নির্বাচন করুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
আপনার নির্দেশ অনুসারে শিট যুক্ত হয়ে যাবে
বর্তমান শীট এর পর একটি শীট যোগ করার অন্য একটি সহজ উপায় হল এড শীট বাটন অর্থাৎ যেটি শীট ট্যাব এর পাশের একটি যোগচিহ্ন হিসাবে দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করা
এটিত়ে ক্লিক করলে এই সারির শেষ শীট এর পরে একটি নতুন শীট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়
একটি নতুন শীট যোগ করার শেষ পদ্ধতি হল নীচের শীট ট্যাব এ এড শীট যোগ চিন্হের পাশের ফাঁকা জায়গায় ক্লিক করে ইনসার্ট শীট ডায়লগ বক্স ব্যবহার করা
ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখুন ইনসার্ট শীট ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে
আপনি ডায়লগ বক্সে শীট এর বিস্তারিত বিবরণ লিখুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
কিভাবে শীট যোগ করতে হয় ত়া শেখার পর এখন জানা যাক Calc এ কিভাবে শীট মুছে ফেলা যায়
শীট এককভাবে বা একসাথে মুছে ফেলা যায়
একটি শীট মুছে ফেলতে যে শীট আপনি মুছে ফেলতে চাইছেন সেটির ট্যাব এ রাইট ক্লিক করুন এবং পপ আপ মেনুর ডিলিট শীট বিকল্পটিত়ে ক্লিক করুন
তারপর য়েস বিকল্পর উপর ক্লিক করুন
দেখুন শীট টি মুছে গেছে
একটি নির্দিষ্ট শিট মুছে ফেলার আরেকটি উপায় হল মেনু বারের এডিট বিকল্প ব্যবহার করা
উদাহরণস্বরূপ যদি আপনি তালিকা থেকে শীট 3 মুছে ফেলতে চান তাহলে মেনু বারের এডিট বিকল্প উপর এবং তারপর শীট বিকল্পে ক্লিক করুন
এখন পপ আপ মেনুর ডিলিট বিকল্পটিত়ে ক্লিক করুন এবং তারপর য়েস বিকল্প উপর ক্লিক করুন
দেখুন শীট টি মুছে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
একাধিক শীট মুছে ফেলতে উদাহরণস্বরূপ যদি আপনি শীট 2 এবং শীট 3 মুছে ফেলতে চান তাহলে প্রথমে শীট 2 ট্যাবে ক্লিক করুন এবং তারপর কী বোর্ডের Shift বাটন টিপে ধরে শীট 3 ট্যাব এ ক্লিক করুন
এবার যেকোনো একটি ট্যাব এর উপর রাইট ক্লিক করুন এবং পপ আপ মেনু থেকে ডিলিট শীট বিকল্প উপর ক্লিক করুন
তারপর য়েস বিকল্প উপর ক্লিক করুন
দেখুন দুটি শীট ই মুছে গেছে
পরবর্তী আলোচনার আগে আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
একটি নির্দিষ্ট শীট মুছে ফেলার আরেকটি উপায় হল মেনু বারের এডিট বিকল্প ব্যবহার করা
উদাহরণস্বরূপ যদি আপনি তালিকা থেকে শীট 6 ও শীট 7 মুছে ফেলতে চান তাহলে মেনু বারের এডিট বিকল্পর উপর এবং তারপর শীট বিকল্পত়ে ক্লিক করুন
এখন পপ আপ মেনুর সিলেক্ট বিকল্পটি ক্লিক করুন
যে ডায়লগ বক্স দেখা যাচ্ছে তার শীট 6 বিকল্পটি ক্লিক করুন এবং তারপর বোর্ডের উপরে অবস্থিত Shift বাটনটি চেপে ধরে শীট 7 বিকল্পে এ ক্লিক করুন
ওক বাটনে ক্লিক করুন
যে শীট আপনি মুছে ফেলতে চান সেটি নির্বাচিত হয়ে গেছে
এখন আবার মেনু বারের এডিট বিকল্প উপর ক্লিক করুন এবং তারপর শীট বিকল্প এ ক্লিক করুন
পপ আপ মেনুর ডিলিট বিকল্পটি এখন ক্লিক করে য়েস বিকল্পর উপর ক্লিক করুন
দেখুন নির্বাচিত শীট টি গেছে
ক্যালক থেকে কিভাবে শীট মুছে ফেলতে হয় তা শেখার পর এখন স্প্রেডশীট এর শীটগুলির নাম কিভাবে পরিবর্তন করা যায় তা শেখা যাক
একটি স্প্রেডশীট এ বিভিন্ন শীটগুলির নাম স্বাভাবিকভাবে শীট 1 শীট 2 শীট 3 ইত্যাদি হয়
এই নামকরণ একটি ছোট স্প্রেডশীট অর্থাৎ যেটিতে শুধুমাত্র ক একটি শীট আছে তার জন্য উপযোগী
কিন্তু অনেক শীট থাকলে এই পদ্ধতি খুবই কষ্টসাধ্য
ক্যালক এ আপনি আপনার পছন্দ অনুসারে শীট এর নাম পরিবর্তন করতে পারেন
ধরুন এখন যদি আপনি শীট 4 এর নাম বদলে ডাম্প করতে চান তাহলে আপনাকে শীট 4 ট্যাবের উপর ডবল ক্লিক করুন
দেখুন একটি ডায়লগ বক্স খুলে গেছে যার শিরোনাম রিনেম শীট
তাতে একটি টেক্সট বক্স এ শীট 4 ডিফল্টভাবে লেখা আছে
এখন এই নাম মুছে ফেলে শীট এর নতুন নাম ডাম্প লিখুন
ওক বাটনে ক্লিক করুন দেখুন শীট 4 ট্যাবের নাম পরিবর্তিত হয়ে ডাম্প হয়ে গেছে
এবার শীট 5 এবং ডাম্প মুছে ফেলা যাক
এখানেই লিব্রিঅফিস সিএএলসি এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি সারি এবং কলাম যুক্ত করা ও মুছে ফেলা
শীট যুক্ত করা ও মুছে ফেলা
শীট এর নাম পরিবর্তন অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী স্প্রেডশীট practiceঅডস ফাইলটি খুলুন
সিরিয়াল নাম্বার শিরোনামের কলামটি নির্বাচন করে মুছে ফেলুন
শীট এর নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট শীট করুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ